একটি লুকও দেকা যাচ্ছে রাস্তাও দেকা যাচ্ছে।

পাহাড়ের মত দেখা যাচ্ছে চারিদিগে।

ছাতা দিয়ে ফুল দিয়ে সাজানো চারিদিকে গাছপালা বিল্ডিং দেখা যাচ্ছে।

প্যাকেজের মধ্যে স্টেফি দেখা যাচ্ছে।

এইটি দিয়ে গাডওয়াল দেখা যাচ্ছে।

পোস্টার লাগানো আছে অনেক ব্যক্তি দেখা যাচ্ছে অনেক গাড়ি দেখা যাচ্ছে সিঁড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি স্কুল থেকে যাচ্ছে তারিয়াতে অনেক কাপড় রাখা আছে।

এখানে অনেক বক্স দেখা যাচ্ছে অনেক ডিব্বা দেখা যাচ্ছে একজন ব্যক্তি বসে আছে।

অনেক বস্তা দেখা যাচ্ছে লোকজন দেখা যাচ্ছে।

এখানে অনেক ব্যক্তি দেখা যাচ্ছে ব্যায়াম করতেসে।